সামনের দিকে কিছু স্টুডেন্ট ক্যারাটে শিখছে কেউ অন্যান্য কালারিং ড্রেস পরে শিখছে আবার কেউ হোয়াইট কালারের ড্রেস পরে শিখছে ।

বাড়িটির দিকে দুএকটা বড়ো বড়ো বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এবং বড়ো বড়ো কয়েকটা গাছও রয়ে--